আ আ পাঁচিল দেওয়া চারিদিকে সিকিউরিটি বসে রয়েছে খুবই ভালো এখানে ।

লাগছেওদিকটাআ আ নদী আছে নদীর।

পুরোনো বটগাছ খুবই মানে ।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা নদী আছে তবে নদীর ওপরে দিয়েও আাবার ব্রিজ গেছে।

ওদের বল্পুল খেলা হয় এখানে অনেক অনেক মানুষজন আসে এখানে খেলা দেখতে খুবই সুন্দর মাঠটা।

দাঁড়িয়ে আছ এখানে মুখে সব মাস্ক টাস্ক পরে অনেকেই দাঁড়িয়ে আছে সামনে ডাক্তার নার্স ।

এদের কন প্রোগ্রাম হচ্ছে এখানে ঐজন্য প্রচুর ডাক্তার নার্স -রা দাঁড়িয়ে আছে।

তিনটে মাথা রাস্তা ওদিকে গাড়ি যাচ্ছে লোকজন হাঁটাচলা করে যাচ্ছে।

আর এ পাশাপাশি গাছপালা আছে তার জন্য আর ও সুন্দর লাগছে।

আরে এখানে একটা মূর্তী করা আছে এটা এটা অনেকে বসে আছে মাঠে ঘোরাঘুরি করছে খুবই সুন্দর।

আআ আরো অন্যানো বাজারটাজার পাওয়া যায় শাকসবজি বাঁধাকপি ফুলকপি এ সমস্ত পাওয়া যায় খুবই ভালো।

আ আ অনেক দূর দূর থেকে বাচ্চারা আসে খুবই ভালো ভাবে পড়াশো খুবই ভালো এখানে ।

উম ইটা খুবই ভালো টেস্টি হয় এই রকম ধরনের অনেক রেস্টুরেন্ট -এ দেয়।

এবং অনেক ধরণের অনেক জায়গায় পাওয়া যায়।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে যীশুর চাঁদ মন্দির আছে এখানে।

এ নদী গঙ্গা নদী .নদীর পাশে লঞ্চ -এ সব জেটি করা আছে খুবই ভালো।

এই সমস্ত থাকে অনেক গাড়ি যাতায়াত এর পথে এই সমস্ত জায়গা থেকে।

বাইরে গাইনা গেলুন ফেলুন দিয়ে খুবই আনন্দ সবাই কেক কাটা হয় খুবই লাগে।

আমরাও এরকম পঁচিশে ডিসেম্বরে কেক ফেক কাটি আনন্দ উপভোগ করি।